আহ news তো সেরকম দেখস হয় না আর কি বলব এই টুকটাক এই যা last আমি শুনে ছিলাম ওই কি flat এর মধ্যে সোনা গয়না পেয়েছিল ওইগুলোই তো শুনেছি তারপর আর সেরকম শুনি নি কি হলো কি জানে? CBI, CBI ধরে নিয়ে গেল ওগুলো কিছু শুনেছো তুমি? ওহ ওই ওগুলোই শুনেছিলাম হ্যাঁ হ্যাঁ এখন news বলতে সেরকম কিছু নেই movie র promotion গুলোই দেখতে পাই আর এখন তো world cup চলছে তাঁর মধ্যে Qatar world cup এই খবর দেখছিলাম ওই আমি তো খেলা তো দেখাই হয়না এখানে

আহ এই Brazil দেখছিলাম আহ আমার মানে খেলা দেখার তো সময় হয় না but খবর টা রাখি তাই এখানে একটু কাজের চাপে পড়ে গেছিলাম তো news আর দেখা হচ্ছিল না তাই দেখলাম এই Brazil তোমার world cup থেকে বের হয়ে গেছে Brazil । আমাদের তো ওখানে আবার মানে জানো তো বাংলা east bengal mohon বাগান একটা হয় এখন Brazil Argentina এই দুইটার হচ্ছে খুব fan following এদিকে। Brazil Argentina এরকম করছে এবার ভাবো নিজের team যদি থাকে কত সমার্থক হবে তাহলে ভাবো। India team টা তবে একটা কথা ভেবে পেলাম না আমি দেখেছিলাম আগের বার খবরে সেই India তো Japan কে মানে অনেক বার হারিয়েছে সেখানে Japan কি করে change পেলো world cup এ বুঝতে পারছি না। হ্যাঁ football এ মানে India football team টা Japan কে অনেক বার হারিয়েছে হ্যাঁ তো সেখানে Japan world cup এ change পেলো India world cup এ change পেলো না।

কান্তারা আরে কান্তারা আমি পাচ্ছি না না বলছে release হচ্ছে OTT টা দেখছিলাম বা ওই খবর দেখেই তো আমি খুললাম Amazon prime খুলে দেখি পাচ্ছি না আমি কোথাও। হিন্দিটা Netflix এ দিয়েছে? sure sure ওহ sure তুমি আচ্ছা কান্তরা হিন্দিটা Netflix এ ওহ! এশিয়া same এরকম news paper সিতা রামন তোমার Hotstar এ হিন্দিটা আর South এর ভাষাটা Netflix এ

যায় হোক news paper এ at least নাম তো আসছে ওর

শ্রীলংকা পুরোটাই, হ্যাঁ তারপর আন্দামান নিকোবর, হ্যাঁ। ওইদিকে তোমার সুন্দরবন। হুম, তারপর একটা বাংলাদেশের একটা কোন জায়গা, তারপর ওইদিকে চায়নার একটা কোন জায়গা। তারপরে অস্ট্রেলিয়ার কয়েকটা জায়গা এগুলো সব জলের তলে ডুবে যাবে

জানি না Corona র পর থেকে তো সব কিছুই ভয় লাগে Corona Corona Corona টা ভাবতে পেরেছিলে ভাবো হ্যাঁ? এরকম ভাবে ছড়াবে হ্যাঁ

ওটা আবার ঠান্ডা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওটা আবার ঠান্ডা হয়ে গেল। জানি না।

আহ হ্যাঁ ওইতো হ্যাঁ উহ ওইটা নিয়ে যা হলো উহ হ্যাঁ news chanel গুলো আবার করেও ওরকম seriously এই সেই তুমি আর আমি একটা movie দেখতে গেলাম না ওখানে দেখালো না news chanel গুলো খালি একটা topic চাই ব্যস এই কনে মসলা দিয়ে এই দিয়ে ওই দিয়ে মানে একেবারে একটা খালি শুনলেই হলো লোক যাচাই করলো না ব্যাপারটা কি?

হম আহ

হম আহ ওটাই

তারপর Jharkhand film festival আহ Nagaland film festival এগুলোর অনেক award পেয়েছে হ্যাঁ তো ওইটা যায় হউক আমার david film ওটা তো উহ হ্যাঁ

তো অনেক গুলো ABP uncart তারপর হচ্ছে তোমার দৈনিক জাগরণ এইসব paper গুলোতে এসছে। আরো অনেক তারপর Nepale এ এটা actually Indo-Nepal film বুঝলে তো?

হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হম দেখা যাক কি হয় এবার বা ব~ movie trailer টার জন্য wait করছি trailer টা একটু release হলে না লোকজন কে একটু share করতে পারতাম। একটুখানে একটু Facebook এও একটুখানি news portal গুলোকেও দিতে পারতাম।

হ্যাঁ এই তোমার জানা শোনা আছে গো Times of India বা এরকম type এর কোনো news portal জানাশোনা আছে? যাদের দিয়ে advertisement করা যেতে পারে?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেতো আছে জানি আমি বলছি

হ্যাঁ ওবাবা এখানে তো ভুলেই গেছি ঠান্ড~ ঠান্ডা কি জিনিস এখানে ভুলেই গেছি। সালা গরম লাগছে এখন দেখোনা কটা বাজে এখন তিনটে ঊনচল্লিশ তো হ্যাঁ এখন রোদ মানে কটকটা রোদ ওখানে তো চারটা থেকে তো মনে হয় মোটামুটি ছাওয়া টাওয়া পড়ে যায়। আহ পাঁচটায় মনে হয় ওখানে পুরো অন্ধকার হয়েই যায় পাঁচটায় সাড়ে পাঁচটায় আর এখানে ছটা অব্দি রোদ। আর সালা কি গরম এখানে। কি করে এখানে দেখি আবার Jacket বিক্রি হয় কে কেনে এখানে Jacket? আহ আবার আহ আর কি ই এখানে আছে এত রোদ তো এখানে এখানে তুমি ছাতার দোকানে চায় না? লোকরা অবাক হয়ে যায় কি রে ছাতা চাইছে কেন?

বুঝলে? আহ? আরে হ্যাঁ হ্যাঁ ওটা তো আমিও দেখেছিলাম আরে ওটার পরে তো আরেকটা News ওতো দেখলাম Same ওরাকম একটা হয়েছে ওটা হলো তাঁর পনেরো দিন পরে আরেকটা News দেখলাম ওরকম। হ্যাঁ Same ne~ same news ওরকমই মানে ওরকমই উহ টুকরো টুকরো করে কেটেছে। হ্যাঁ ঠিক ওইটা হলো এইতো ওই ছেলেটার নাম আফতাপ ছিলো তো তার পরে কয়দিন পরে আরেকটা হয়েছে এদের একটা পুরো group আছে এটা করে এদের targetly । আর এরা মানে ভীষণ মাথায় করে এরকম কোনো ব্যাপার নেই যে না এরা ভালবাসায় পাগল হয়ে গিয়ে এটা শান্ত মাথায় করে। অনেক গুলো এরা প্রশিক্ষণ প্রাপ্ত। হ্যাঁ ওরা উহ ওরা ওই তো ধরা পড়ার পর আফতাফ কি বলছে? আফতাফ ধরা পড়ার পর বলছে আমার কোনো দুঃখ নেই আমি করেছি কারণ আমি মরার পড় আমি ওখানে চ~ কত কত হুর না কি আছে বলল এত গুলো হুর পাবো আমার কোনো দুঃখ নেই আমি ওকে মেরেছি। ওদের এরকমভাবে brain wash মানে অনেকগুলো ছত্রিশ হুর ছত্রিশ হাজার হুর পাবে মরার পর স্বর্গে গিয়ে নাকি জান্নাতে গিয়ে ওরা অনেক মেয়ে পাবে। ওদের এরাকম ভাবেই brain wash করা হয় ওদের brain wash টা এমন ভাবেই করা অল্প বয়সী ছেলেদের যেরকম মাথা খায়.

ভাবো এদের পস্তাতাবও নেই ওরা যে করছে।

তো last এ এত ভরসা যেখানে সেখানে এরকম ভাবে মেরে কেটে টুকরো টুকরো করে কিরম ভাবে ফেলল? মানুষ ভরসা করবে কাকে বলো এইসব দেখলে চতুর্দিকে এরকম news টিউজ দেখলে কে কাকে ভরসা করবে? হ্যাঁ গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গো টা টা হ্যাঁ হ্যাঁ। নমস্কার আজ আমি আলোচনা করতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি হাস্যকর গল্প লালু তো ওর ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্যই একটা ছিলই কিন্তু মনে নেয় জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটাই অর্থই হচ্ছে প্রিয় এই নামকে তারে দিয়েছিল জানিয়ে কিন্তু মানুষের সঙ্গে নামোই এমন সংগতি কদাতিক মেলে সে ছিল সকলের প্রিয় school ছেড়ে আমরা গিয়ে collage এ ভর্তি হলাম লালু বললে সে ব্যবস্থা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারী শুরু করে দিয়েছে দিলো আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা মাত্র সে হেসে বলে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসতো তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তা ছোটখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেঁসে তামাশা করতে বলতো যা যা দৌড়া percentage এর খাতায় এখনি ঢেরা পড়ে যাবে আরো ছোটবেলায় যখন আমরা স্কুলে স্কুলে উম পড়তাম তখন সে ছিলেন সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদা মজুদ থাকতো একটি হামান দিস্তার উম ডালি একটি নুডুল একটি ভাঙা ছড়ি ফুটো করার একটি পুরনো তুরপুনের ফলা একটি ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে সমস্ত জোগাড় করতো কিন্তু এ দিয়ে করতো না এমন কাজ নেই school শুদ্ধ সকলে ভাঙা ছাত্রী সারানো plate এর ফ্রেম আটা খেলতে গিয়ে ছিড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমন ক~কত কি কোন কাজে কখনো না বলতো না আর কখনো চমৎ আর কখনো চমৎকার একবার ছোট পরে পার্বনের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর ছোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে আড়াই টাকায় খেলনা বিক্রি করে ফেললো তার তার থেকে আমাদের পেট ভরে চিড়ে বাতাসা ভাজা খাইয়ে দিল বছরের পর বছর যায় সকলে বড়ো হয়ে উঠলাম gymnastic এর আখড়াই লালুর সমকক্ষে কেউ ছিলনা তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমন অপরিসীম ভয় করে কইসে বোধ করে আহ বোধ করে জানানো হয় সকলের ডাকে এসে উপস্থিত সবার বিপদের সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটি মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখানোর সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলে রাখতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখানোর এমন সব উদ্ভব ফন্ডি তার মাথায় এক নিমেষে কথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাতুর্যের বাড়ির কালীপুজো দুপুর রাতে বলির খন বোয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটলো ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে কি অলক্ষণে কান্ড তার সে পেটের ব্যথায় ছটফট করছে বাড়িতে ফিরেছে সংবাদ দিতে সবাই মাথায় হাত চিন্তা মাথায় ঘনিয়ে এলো এত রাতে আঘাত মিলবে কোথায়? ঘাতক মিলবে কোথায়? দেবীর পুরো পূজা হয়ে যায় যে। সে একজন বলল পাঁঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ালো তার কাছে লালুর ঘুম ভেঙে উঠে বলল না নাকি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বলল হোকগে ছোটবেলায় ও কাজ করেছি ঠিকই এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথায় কুটতে লাগলো আর দশ পনের মিনিট মাত্র সময় তারপরে সব যে নষ্ট সব শেষ তখন মহাকালী কোপে কেউ বাঁচবে না লালুর বাবা শেষে আদেশ দিলেন যেতে বললেন ওরে নিরুপায় হয়ে এসেছে ওরা না করিস না ওদের তুমি যাও যে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই বাবার আদেশ মাথায় রেখে লালু সেই রাতে বেরিয়ে পড়ল চ্যাটার্জী মশায়ের বাইরে ভারির দিকে লালুকে দেখে চ্যাটার্জি মশাই ভাও উহ একটু শান্ত হল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসরিত হয়ে কপালে সিন্দুর গলায় জবার মালা পরিয়ে হাঁড়ি কাটে পরালো বাড়ি শুদ্ধ উ সকলে মা মা রবে প্রচন্ড চিৎকারে নিরুপায় নিবিড় জীবনে শেষ আত্মকণ্ঠ কোথায় ডুবে গেলো লালুরহাটে খন্ড নিমিষে

লালু ক্ষণকাল চোখ বুজে রইল ক্রমশ ঢাকঢোল কাশির সংমিশ্রিত বলির বিরাট বাজনা থেমে এলো যে পাঁঠাটা অ দূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কাপন আহ কপালে চলল সিঁদুর গলায় দুললো রাঙা মালা আম আবার সেই হাড়ি কার্ড সেই ভয়ংকর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠে সম্মিলিত মা মা ধনী আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চোখের উম পলকের নেমে এলো সু দিখন্ডিত দেহটা ভূমি তলে বার কয়েক হাত-পা ছোটকে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে গেলো তার কাঁটা গলার রক্তধারা রাঙামাটির আরো খানিকটা রঙিয়ে দিল ঢুলিরা ঊনিশের মতন ঢোল বাজাচ্ছে উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহুলোক বহু প্রকারের কোলাহল সম্মুখে বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাতুর্যের মত মতৃতো নেমে ইষ্ঠ নাম জপে রত আকর্ষক লালু ভয়ংকর একটি হুঙ্কার দিয়ে উঠলো সবাই অবাক হয়ে গেলো সবাই লালুর দিকে তাকিয়ে বলল

খাড়াটা মাথার উপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কক্রোশ কণ্ঠে গর্জন করে উঠলো নেই পাঁঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঁঠা নইলে আজ আমি যাকে পাব ধরে নরবলি দেবো মা মা জয় মা কালী বলেই একটি একটা মস্ত লাফ দিয়ে

একি অবস্থা সবাই তখন মাকে জব করছে তখন যে কান্ড ঘটলো ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটলো সাদ সরোদ দরজার দিকে পাশে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষয় ঠেলাঠেলি হুড়মুড়িয়ে সেখানে যখন যেন দক্ষ-দর্শ ব্যাপার বেধে গেছে কেউ কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোনোর চেষ্টা তখন সকলে ভয়ে আর্তনাদ করছে কারুর গলা আহ আ কারোর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকে মরে যাওয়ার অবস্থা একজন আরেক জনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টাই ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চ্যাটার্জ পুরোহিত গেল কোথায়? মনোহর চ্যাটার্জির তখন ভয়ে আর কোন উত্তর দিতে পারছেন না পুরোহিত একটি লো রোগা লোক সে উম

তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা খামের পিছনে গা ঢাকতে দিয়েছে কিন্তু বিপুল আয়ত্তের দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা সঠিক কঠিন লালু এগিয়ে গিয়ে বাহাতে তার একটা হাত চেপে ধরলে বললে চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে এরে তার বজ্র মূর্তি তা তাতে ডান হাতে খাড়া ভয়ে চাটুর্জে প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনিট কয়েক বলতে লাগলো লালু আমি তো তোর বাবার মত হই তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর চাটুর্জে যে কাকা আমি পাঁঠা নোই আমি মানুষ আমি সম্পর্কে তোমার আমি তোর সম্পর্কে জামাইবাবু হই সে জানি না আমার খুন চেপেছে চলো আজকে পাঁঠা না হয় নর বলি দেবো এই বলে আজকে গল্পটি শেষ করলাম

তুমি কেমন আছো? " আমিও ভালো আছি। আর অনেকদিন পরে কথা হচ্ছে, বল খবর কি? জীবন জীবন কেমন কাটছে তোমার? ভালোই কাটছে। ভালোই কাটছে, আমার কাছে, আমার কাছে অনেক খবর আছে তোমার সঙ্গে অনেকদিন কথা হয়নি। তো অনেক অনেক অনেক গল্প করার আছে তোমার সঙ্গে আমার।

যেটা তোমার ইচ্ছা করে, যেটা আমার ইচ্ছা করে ও আচ্ছা, গতকাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল।

অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠান ছিল মানে, আহ আমার ননদের দেখাশোনা ছিল কালকে গত কালকে।

ছেলের, হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ছেলের বাড়ির লোকজন আসছিল আহ এখানে। ওই মোটামুটি একটা ওই পাকা দেখার মতো হয়েছে।

আহ ছেলে তো এখানে চলে এসেছে কলকাতাতে। shift করে গেছে permanently তো এবার দেখা যাক খিদিরপুরে বাড়ি ভাড়া নিয়ে রয়েছে উম তো এবার দেখা যাক february তে যেতে বলছে ওরা।

তো যাবো গিয়ে কথাবার্তা হবে। আর আপনাকে তো বলেই ছিলাম যে বাবার শরীর খারাপ খুব। বাবার হাতটা ভেঙ্গে গেছে।

ওই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম

তো ডাক্তার দেখে টেকে বলল যে যে,

যে হাড়ের টুকরাটা ভেঙেছে

সেটা আহ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়া আহ ছড়িয়ে গেছে। আহ

কিন্তু আহ কিন্তু যেহেতু ওটা obstruction করছে না কোনো movement এ তো ওটাতে কোন অসুবিধা নেই। বললো তিন সপ্তাহের জন্য আহ হাতটাকে pouch এর মধ্যে রাখতে হবে, Pouch এর pouch এর মধ্যে তিন সপ্তাহ রেখে আহ contuniously বরফ দিয়ে যেতে হবে।

তো বরফ দিয়ে যেতে হবে আর যে ওষুধ গুলো দিয়েছিলো সেগুলো বললো বন্ধ এখন আপাতত একটা calcium এর

ওটাই ওটাই হ্যাঁ,

ব্যথা ব্যথা ব্যাপারটা হচ্ছে ব্যথা সেরকম নেই ব্যথা যন্ত্রণা যেটা, সেটা এখন অতটা নাই। আহ কিন্তু ওই আহ কনুইটা একটু বেশি তুললে তখন ওই ব্যাথাটা feel করছে। তাছাড়া কিন্তু হাতের movement ঠিকঠাকই আছে। সেরকম অসুবিধা কিছু হচ্ছে না। তো এবার দেখা যাক আহ ও আমাদের আবার ঘুরতে যাওয়ার plan আছে।

আমরা, আমরা ঘুরতে যাওয়ার plan করছি।

এই তিনটে জায়গায় যাবো। তো তিনদিনের trip তিন দিন আহ তিন দিন দুই রাতের trip তো যাবো হচ্ছে whole family যাবো, Whole family বলতে আমার আমার শ্বশুর বাড়ির family আমার মা বাবা আর আমার আহ ননদের যারা হবু শ্বশুর শাশুড়ি বর তারাও যাবা। তো মোটামুটি ওই দশজনের একটা trip হচ্ছে। এই january তে এবার january তে সবকিছু হয়ে গেছে। booking টুকিং সব হয়ে গেছে তার মাঝখানে বলছে যে বাবার এই অবস্থা। ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলুম যে আহ ঘুরতে গেলে কোন অসুবিধা হবে না তো? তো ডাক্তার বলল না ঘুরতে গেলে কোন অসুবিধা নাই। যান ঘুরে আসুন কোন problem হবে না। আহ atleast ঠিক আছে অন্তত ঘুরতে যাওয়াটা cancel হয় নাই।

আর বলুন আপনার হ্যাঁ,

হ্যাঁ ওটাই হচ্ছে কথা ভালোই হয়েছে এক দিক দিয়ে বড়ো চিন্তায় ছিলুম যে কি হবে না হবে উম ঠিক আছে atleast ঘুরতে যাওয়াটা আমার বন্ধ হলো না। আপনার কাজ কেমন চলছে? চাপে আছি, কেন? আমার সাথে যে আহ ছিল,

সে নতুন কাজ নিয়ে চইলা গেছে।

তো সব চাপ তোমার ঘাড়ে পড়েসে এখন।

ও বলে একটা আহ company আছে